আশেপাশে গাস দেখা যাচ্ছে সামনে একটি লাইট দেখা যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বড় বিল্ডিং ।

দুজন পুরুষ লুক দাঁড়িয়ে আসেন একজন পুরুষ গাড়ির মইধ্যে কী করসেন।

দোকানের সামনে একটি বস্তা রাখা রয়েসে আসেপাশে কয়েকটি লাইট দেখা যাচচে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি হুটেল হুটেলের মইধ্যে একটি চেয়ার টেবুল রয়েসে।

সামনে একটি বাঁশ দিয়ে বানানো বেড় দেখা যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্চি একটি সাজানো রুম রয়েসে।

সোফার মইধ্যে কয়েকটি বালিশ রাখা রয়েসে।

এখানে আমি দেখতে পাচ্চি একটি সাইকেলের ডুকান ।

সামনে দুটি পানির ড্রাম দেখা যাচ্চে।

আশেপাশে কয়েকটি বড় বড় গাস দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে যে একটি টাইচের দুকান দুকানের মধ্যে কয়েকটি লাইট দেখা যাচ্ছে।

দেওয়াল অনেক সুন্দর টাইলছ লাগানো আছে।

আশেপাশে কয়েকজন পুরুষ মহিলা দাঁড়িয়ে আছেন কয়েকটি লাইট রয়েসে।

এখানে আমি দেখতে পাচ্চি একটি ব্যাংক ব্যাংক এর মইদ্যে দুজন লোক গল্প করসেন।

এখানে আমি দেকতে পাচ্চি একটি হসপিটেল ।

একটি বেগ দেখা যাচ্ছে পাশে কয়েকটি পর্দা লাগানো রয়েসে।